যে আগের বছরের থেকে এ বছরে কত গরম বেড়ে গেছে। মানে তাপমাত্রা দিন কে দিন বেড়ে যাচ্ছে কিন্তু কমছে না। মানে মানুষের আমার মনে হয় না যে যেমন ধরো এবার শীত পরেছে তার তুলনায়ে তো বর্ষা তো সেরকম হইনি টার জন্য চাষবাসের কিন্তু প্রচণ্ড ক্ষতি হয়েছে ধান আমাদের এইদিকে ধান কম উদ পাদন হয়েছে। আর ও অনেক ফসল হতেই পারে বৃষ্টির অভাবে। এই ের জন্মে কিন্তু আমরাই দায়ী। আমরা যদি পরিবেশ টাকে যদি দূষণ করা বন্ধ না করি, ঐ যে গাছ যে পরিমানে আমরা কাটছি সেটা যদি বন্ধ না করি, যদি নতুন করে ভালো ভালো গাছ লাগাই হ্যাঁ, গাছ থেকে কিন্তু আমরা অনেক কিছু পাই।

হম সেটা একদমই। ঠিকই বলেছো এখন যে পরিমানে গাছ কাঁটা হচ্ছে টা তুলনা মুলকভাবে গাছ তো আর লাগায় না লোকে বা যদি চারটে গাছ কাঁটা হয় কাও হয়তো একটা গাছ ও লাগায় না। তো আহ যত গাছ কাঁটা হবে তার হয়তো দুগুন গাছ একটু লাগালে মনে হয় পরিবেশটা একটু আহ সুস্থ হতো আরকি। আর গাছ যে শুধু অক্সিজেনে~ অক্সিজেন দেয় টা না গাছের সঙ্গে অনেক পশু পাখি আছে বা যারা পাখিগুলো আছে গাছের মধ্যে বাসা করে থাকে বা আহ জীবজন্তু গুলো একটু ছায়া পায়, তো সেগুলো ও একটা পরিবেশ বর্ধকও একটা আহ সমস্যার মধ্যে পড়ছে একদমই। মানে গাছ যদি আমাদের ঠিক~ আমাদের তো ধরো প্রতিদিন কিন্তু প্রতিদিন একটা করে গাছ লাগানো প্রতেক মানুষের কিন্তু দরকার যদি আমরা পরিবেশকে বাঁচাতে চাই বা সুস্থ রাখতে চাই। আর, যদি শুদ্ধ বায়ু বা বাতাস আমরা যদি নিতে চাই কিন্তু আমাদের কিন্তু প্রতিদিন গাছের পরিচর্যাও করতে হবে আবার ধরো গাছ লাগাতেও হবে। হম। সে~ সেটা ঠিক যে গাছ আহ লাগাতে গেলে গাছকে পরিচর্যা করতে হবে কারণ গাছকে পরিচর্যা না করলে তো গাছ মারা যাবে বা হয়তো উম মানে ঠিকঠাক মতো গাছটা হবেনা এটা একটা ব্যাপার আর কি। আর আহ যে পরিমানে এখন জঙ্গল কাঁটা হচ্ছে আগে দেখতাম যে আহ ফাঁকা মাঠে বা ফাঁকা আহ জঙ্গল অনেক

হ্যাঁ, বা এই নদীর ধারে ধারে অনেক রকম গাছ থাকতো বলো বা বলো এই সমস্ত গাছগুলো কিন্তু থাকতো মানে একটু জঙ্গল জঙ্গল ভাব থাকতো। কিন্তু এখন সেই জিনিসগুলো কিন্তু নেই। এখন দেখছি যে জঙ্গলগুলো পরিস্কার হয়ে যাচ্ছে, building এর অপর building হয়ে যাচ্ছে, মানে জঙ্গল কেটে building বানিয়ে নিচ্ছে। এই সমস্ত আহ ব্যাপারগুলো কিন্তু চলে এসছে। একদমই ঠিক বলেছ। মানে ধরো তুমি যখন কোথাও যখন বেরাতে যাবে বা তুমি যখন বাসে করে যদি তুমি কোথাও যাও বেরাতে দেখবে আগে না দূর দূ~ দুরান্ত থেকে তুমি সবুজ জমি দেখতে পেতে একদম শস্য, ফসল ভরা তুমি মাঠ দেখতে পেতে, সব দেখতে পেতে কিন্তু এখন যখন তুমি যাবে না তখন দেখবে ঐ মাঠের মধ্যে অনেক বাড়ি, ঘর তৈরি হয়ে গেছে। মানে ভালো ভালো জমিতে ঠিকাছে ঘর বানিয়ে নিচ্ছে। যার জন্য কি হচ্ছে বলতো আমাদের আহ জমির সংখ্যা কমে যাচ্ছে। যা পরিমাণে ধরো আমাদের জনসংখ্যা বাড়ছে, এ তো দুদিন পরে খাদ্যের অভাব শুরু হয়ে যাবে। হম হম। খাদ্যসঙ্কত তো একটা দেখা দিতে পারে কারণ আহ এই যে পরিমান জনসংখ্যা বাড়ছে আর লোক যদি একটু সচেতন না হয় আর যদি মনে করে যে চাষিরা যদি চাষ না করে চাষ যদি ছেড়ে দেয় তাহলে তো খাদ্যসঙ্কত অবশ্যই হবে। একদমই তাই। আপাতত এটাও দেখতে হবে চাষিরা যেমন ভাবে চাষ ও করছে কিছু কিছু মানুষের যেন তো অতিরিক্ত লোভের জন্য ঠিকাছে সময়ের আগে ফসল উদপাদন করার জন্য না জমিতে বোলো বা ফসলে বোলো অতিরিক্ত পরিমাণে chemical বা সার ব্যাবহার করছে। যেটা কিন্তু করা একদমই উচিৎ না। এতে কিন্তু আমাদের বাস্তু~ মানে মাটি তো নষ্ট হচ্ছেই, পরিবেশের তো ক্ষয়ক্ষতি হচ্ছেই তার সঙ্গে অনেক কীট পতঙ্গ কিন্তু মারা যাচ্ছে। যারা কিন্তু আমাদের এই পরিবেশের কিন্তু সন্তুলন টা বজায় রাখে। মানে দেখতে গেলে সমস্ত ব্যাপারটাই কিন্তু কোনও না কোনও এর সঙ্গে জড়িয়ে আছে। হম, সে তো আছেই। পরস্পর একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে এখন আহ মানে এখন এমন অবস্থা হয়ে গেছে যারা চাষিরা চাষ করে, তারা chemical ছাড়া চাষ তো করতেই চায়না বা করেই নে। Organic ভাবে কয়জন চাষ করে কারণ organic খাদ বা organic এ আহ মানে জিনিসপত্র যেগুলো

একদমই ঠিক বলেছো যেন তো। মানে আমার ব্যাপার টা সত্যি খুব খারাপ লাগে যে আমরা নিজের হাতে যদি একটু পরিবেশ টা কে যদি একটু আহ ভালোভাবে সুস্থ করে রাখতে পারতাম তাহলে সত্যি ভালো হতো। এই যে এত ধরো আহ পরিবেশদূষণ হচ্ছে বা শব্দ দূষণ হচ্ছে কিন্তু এইগুলো কিন্তু আমাদের জীবনের অপরেই প্রভাব ফেলছে। মানে মানুষ বুঝছে না যে তুমি যদি কাওর ঈসে তুমি যে খারাপ ব্যাবহার টা করো কিন্তু ঘুরিয়ে কিন্তু তোমার সাথেই খারাপটা হবে। সেটাই হচ্ছে।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 কিন্তু এখনকার দিনে মানুষের আয়ু কমে গেছে, কেন কমে গেছে এই pollution এর জন্য। এই pollution এর জন্য এখন নানা রকম রোগ হচ্ছে। যেমন ধরো নিশ্বাস নিতে হার্টের problem এখন তো তুমি ঘরে ঘরে গেলেই সুন্তে পাবে যে হার্ট এর রুগি আছে বা আগে ছিল এসব রোগ, আগে ছিলোনা। হম হম। সেতো অবশ্যই এই যে যেমন আহ ধরে রাখো যে দিল্লীতে, দিল্লীতে কিন্তু air quality index কিন্তু অনেক বেশি। সব সময়ের জন্য কিন্তু ওখানে air quality index সব সময় বেশি থাকে। আহ মানে পাছস, ছ শো, সাতশো সব সময় লেগেই থাকে। কোনো সময় তো নশো, হাজার ও পেরিয়ে যায়। তো ওখানে pollution টা এতো, এতো পরিমাণে মানে ওখানে যানজট বেশি, কলকারখানা বেশি বা আহ গাড়ি ঘোরার সংখ্যাটা ও বেশি। তো এই pollution কিন্তু ওখানে সব থেকে বেশি। আর ওখানকার লোকের যা সমস্যা দেখছি তো মানে খবরে আসছে, news এ আসছে। মানে অনেক রকম সমস্যা লোকজনের। হ্যাঁ বলো মানে শ্বাসকষ্টের, কারর ওখানে শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে আবার কারোর ও হয়তো আহ মানে উম বুকে বাথ্যা হচ্ছে তারপরে তো অনেকে, এখন তো ঘরে ঘরে sugar, pressure এই সমস্ত রোগগুলো তো চলেই এসছে। মানে প্রত্যেকটা ঘরে বা প্রত্যেকটা লোকের কিন্তু এখন sugar, pressure একটা লেগেই আছে। টা এই যে এই pollution এর জন্যেই কিন্তু এইসব আহ হছে। একদমই ঠিক। তাইতো বলছি যদি ধরো আমরা সচেতন যদি এখন থেকে না হই না টা আমার মনে হয় না, আমাদের ভবিষ্যৎ খুব অন্ধকারের দিকে এগোছে কিন্তু মানুষ সেটা বুঝছে না। এই যেমন ধরো আমরা দেখেছি এই রাস্তা ঘাটে ঠিকাছে। যখন রাস্তা দিয়ে তুমি দুপাশ দিয়ে যাবে দেখবে দুপাশে দেখবে অনর্গল তোমার কলের আহ জল অনর্গল পরে যাচ্ছে। কেউ কিন্তু কলটা বন্ধ ও করেনা। কিন্তু ধরো সেটা বুঝছে না যে খাবারের জলের কিন্তু প্রচণ্ড সঙ্কট চলছে। যদি এভাবে যদি জলটা যদি অপচয় করতে থাকে তা একটা দিন তো আমরা জলই পাবোনা। এবার অনেক অনেক জায়গায় কি হয় যেন তো জল কিনে খেতে হয়। আমাদের এইদিক তো অনেক ভালো যে এখন ও পর্যন্ত আমরা জল কিনে খাচ্ছিনা। আমরা সমস্ত কাজে কিন্তু ভাল জলগুলো ব্যাবহার করি যেটা তোমার বাইরে কোথাও পাচ্ছেনা। খবরে দেখাছে আর কি আমি দেখছি জল নিইয়ে মারামারি হচ্ছে।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 হ্যাঁ, সেটা তো ঠিকই। কারণ এখন আহ যত মফরসল এলাকাগুলো আছে বা যত আহ metro city এলাকা গুলো যেগুলো আছে আর কি সেখানে খুব জলের সঙ্কট একটা আছে। কারণ ওখানে রাজধানীর মধ্যে জল পাওয়া মুস্কিল, আর আহ সঙ্গে যে জল আর কি পাওয়া যায় ঐ জলে কিন্তু প্রচুর রকম iron মানে জল খাওয়ার উপযুক্ত না। বা জলটা ব্যাবহার করার উপযুক্ত ওটাও না। তা সেক্ষেত্রে কিন্তু আহ ও~ ঐ সমস্ত এলাকায় কিন্তু জলের একটা আহ সমস্যা দেখা দিচ্ছে বা জলের জন্যে লোকে মারপিট করে জল আহ নিচ্ছে আর কি। জল আহ দিয়া আসে। বা দেওয়ানো হয়। তো আর যারা হয়তো একটু আহ সচ্ছল আর কি আহ family এর মধ্যে তারা তো জল কিনেই খাচ্ছে কারণ জল কিনে খাওয়া ছাড়া ওদের আর রাস্তা নেই।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 তো five G tower বসার জন্য কিন্তু এটা কিন্তু একটা বড় পরিবেশ দূষণ হচ্ছে। তুমি দেখবে আগে সকালবেলায় উঠে না অনেকরকম পাখি আমাদের বাড়ির জানলাতে তারপর উঠোনে বা গাছে নানা রকম ধরণের পাখি আসতো। কিন্তু এখন কি হয়েছে এই tower আসার জন্য মোবাইল এর যে radiation টা বেরোচ্ছে এতার জন্য কিন্তু পাখিরা আর সেরকম পরিমাণে কিন্তু আর সকালবেলার দিকে আর আসছে না। অনেক পাখির মিত্ত্যু পর্যন্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু সেটাও মানুষ কিন্তু বুঝছে না। মানুষ নিজের সুবিধার জন্য পশু হত্যা ই করছে বলতে গেলে। টা এটাও তো পরিবেশ দূষণের অপরই তো পড়ছে বল। হুম, এটাই। ঠিকই বলেছ এইটা ও পরিবেশ দূষণ~ পরিবেশ দূষণ মানে তো overall সব কিছু মিলেই পড়ছে। কারণ দেখতে গেলে যে এই যে আমাদের আহ ছোট ছোট পাখিগুলো হোক বা আহ এই যে আহ কি জন্য, টাওয়ারের জন্য, টাওয়ারের জন্য কিন্তু আহ আমি খবরে দেখেছিলাম যে আমাদের নারকেল গাছগুলো, নারকোল গাছগুলো কিন্তু মারা যাচ্ছে। মানে এই tower বসানোর জন্য নারকেল গাছের কিন্তু অনেক কমে গেছে বা নারকেল গাছ মারা যাচ্ছে, হচ্ছেনা ঠিকঠাক মতো এবার নারকেল গাছ যদি কমে যায় তাহলে কিন্তু আহ নারকেলের

একদমই তাই। অনেক ধরো অসুস্থ রুগি আছে বা অনেক জায়গা তে কিন্তু ডাব, ঐ ডাবের যে কথাটা বললে তুমি সেটা কিন্তু প্রয়োজন পরে। তুমি নারকেল খে~ না~ নারকেল টা যতটা প্রয়োজন না ততটা কিন্তু ডাব প্রয়োজন। তুমি যখনই কোনও অ~ অসুস্থ মানুষের কাছে যাবে বা ডাক্তারের কাছে যাবে তারা কিন্তু তোমাকে suggest করবে যে একটা করে রোজদিন আপনি একটা ডাব খাবেন। তো ডাব টা যে খাবেণ বলে দিচ্ছে কিন্তু ডাবটা যে কোন খান থেকে আসবে সেটা তো আমরাই নিজের হাতে নষ্ট করে দিচ্ছি। তো নারকেল টার ক্ষেত্রে ফলন হচ্ছেনা, ফলন নষ্ট হয়~ হয়ে যাচ্ছে। গাছ নষ্ট হয়ে যাচ্ছে, গাছ শুকিয়ে যাচ্ছে।

হম হম। এই জিনিসটা একটা হচ্ছে আর আহ এই যে নারকেল গাছ, নারকেল গাছ মানে আমি রিপোর্টে দেখেছিলাম নারকেল গাছ আহ main কারণ হচ্ছে নাকি এই যে জবে থেকে tower গুলো বসতে শুরু করেছে, আহ three G, four G and আহ five G এখণ যে আসছে, tower গুলো জবে থেকে বসতে শুরু করেছে তবে থেকে কিন্তু নারকেল গাছ কমতে শুরু করেছে। আগের জামানায় যেমন ছিল যে land line use করা হতো যে আহ তাঁরের মাধ্যমে আহ telephone আরকি ব্যাবহার করতো, তা তখন এতো সমস্যা টা ছিলোনা। আর যবে থেকে যত technology এসছে, নতুন উন্নত প্রযুক্তি এসছে তবে থেকে অনেকের হাতে তবে smart phone চলে এসছে আহ two G, three G, four G আহ যেমন এখন change হতে থাকছে। ফলে আহ যত আরকি technology বাড়ছে, তত পরিবেশের একটা আহ ক্ষতি করতেছে আরকি।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 হম হম হম। চরুই পাখি দেখতে পাওয়া যায়না তালগাছে বাসা তাসা করতো। তো এটা হচ্ছে দেখতে পাওয়া যায়না। হ্যাঁ, এরকম অনেক পাখি কিন্তু এখন দেখতে পাওয়া যায়না। যেগুলো আগে সকালবেলায়, ভোরবেলায় বাড়ির ছাঁদে বা ধরো উঠোনে আসতো। ভালো লাগত, আমার তো খুব ভালো লাগত। কিন্তু এখন সেটা হয়না। আর এমন কি যেন তো এখন কি হয়েছে হম বাড়ির ছাঁদে বা কোনও একটা খোলামেলা জায়গায় যখন জাইনা সেই যে পরিস্কার যে বায়ুটা মানে বাতাস টা সেটা কিন্তু আর নেই। বাতসের মধ্যেই যেন মনে হচ্ছে কি একটা যেন আছে, সেই ঠাণ্ডা, শীতলটা মানে সেই ভাবটা আর নেই যেন তো। আমি এখন এটা উপভোগ করতে পারি। হ্যাঁ, এখন আহ বাতাস টা air pollution তো হচ্ছেই কারণ বাতাসের মধ্যে এখন মনে হচ্ছে যে ধুলো ধুলো কেমন একটা ভাব চলে আসছে। বা একটা নোংরা নোংরা ব্যাপার যেন মনে হচ্ছে যে ভাব থাকে। এই জিনিসগুল কিন্তু একটু থাকতো আর এই বড় মানে pollution এর জন্যই এইগুলো সব হচ্ছে আর actually আমদের আসতে আসতে সমাজ দেখছি একটু ধ্বংসের পথে চলছে। এই রকম চলতে থাকলে কিন্তু খুব তারাতারি একদমই ঠিক বলেছ। এই যে তুমি ধিরে ধিরে তুরস্কে একটা ভুমিকম্প হল, তুমি শুনেছিলে কারণটা কেন হয়েছিল? ওদের নাকি বলছে যে ওখানে নাকি প্রচুর বড় মানে building এর কাজ হচ্ছিল যেটা বারন করা হয়েছিল। মাটি প্রচণ্ড দুর্বল ছিল। টার জন্য কিন্তু এতো বড় একটা ভুমিকম্প হল। বারন করা সত্তেও কিন্তু ওখানকার যারা আরও যারা বড় মানুষরা ছিলেন হ্যাঁ, তা~ তাদের যে সরকার ছিল তো তারা কিন্তু শোনেননি। জানা সত্তেও যে ঐ মাটিটা ভালো না বা ঐ মাটিতে তারা এ~ এতো পরিমাণে ওখানে ধরো pollution টা বাড়িয়েছে বা বেড়ে গেছে ওখানে টার জন্য কিন্তু নানা রকম ধরণের অসুবিধার মধ্যে যাচ্ছিল। টা সত্তেও তারা building এর কাজ করছিল। যার জন্যই কিন্তু এতো বড় একটা ভুমিকম্প হল। হম হম, আমিতো ওখানে report এ দেখছিলাম যেটা খবরের মধ্যে দেখলাম যে ওখানকার লোকাল প্রশাসন বা লোকাল মেয়র যারা থাকেন আর কি মানে যারা এই সমস্ত কাজের জন্য permission দেয় তারাই I think ওরা হম হচ্ছে টাকা পয়সা খাইয়ে মানে corruption এর একটা ব্যাপার থেকে গেছে। এই corruption করিয়ে ওখানে building আহ বড় বড় building করে দিয়েছে। এবার ঐ building টা কিন্তু ঐ বিল্ডিং গুলো আহ আসলে মাটির ঐ মাটির জন্য উপযুক্ত নয় মানে আহ ওখানে ঐ building আহ দাড়িয়ে থাকার মতো উপযুক্ত মাটি কিন্তু ছিল না। তো সেক্ষেত্রে যখন মাটি নরম তো ভেঙ্গে তো পরবেই। সেটা একটা বড় একটা মানে বিশাল দুর্ঘটনা একটা তবে এই দুর্ঘটনা থেকে এবার সাধারণ লোকেরই সমস্যা হল। সাধারণ লোক যারা ছিলেন বা যারা মারা গেছেন, হ্যাঁ অনেক লোকই তো মারা যাচ্ছে দিন দিন। এখন ও news এ আসছে যে আর ও মিত্ত্যুর সংখ্যা বাড়ছে। যত আহ ভেঙ্গে যাওয়া গুলো সরানো হচ্ছে তত আর ও মিত্ত্যুর সংখ্যা একদমই তাই। মানে পরিবেশ দূষণটা যে পরিমাণে বাড়ছে কিন্তু মানুষ বুঝছে না কিন্তু ক্ষতি টা তো আমদেরই হচ্ছে। তুমি জলদূষণ বল, বায়ু দূষণ বল বা তুমি আহ যে কোনও দূষণের ক্ষেত্রেই বল না কেন, এই যেমন ধরো কিছুদিন আগে শুনলাম নাকি আমাদের ওজোনস্তর দিনকে দিন আর ও পাতলা হয়ে যাচ্ছে যার ফলে কিন্তু অতিবেগুনি রশ্মিটা আমাদের পৃথিবীতে কিন্তু প্রচুর পরিমাণে এসে পড়ছে। এতে তোমার

হ্যাঁ, ই skin এর problem হবে আহ then~ then দেখবে যে খুব গরম একটা হয়ে যাচ্ছে। এখন দেখবে যে আসতে আসতে কিন্তু শীতের ভাবটা কিন্তু কমতে শুরু করেছে। আগে মোটামুটি আহ March, April, May তে অবধি কিন্তু শীতটা একটু থাকতো। কিন্তু এখন দেখা যাচ্ছে যে February এর আহ last এর দিকেই কিন্তু আহ ঠাণ্ডা টা কিন্তু চলে যাচ্ছে। ঠাণ্ডা ভাবটা থাকছেনা। তো ঠাণ্ডা কিন্তু আসতে আসতে কমতে শুরু করছে। গরম~ গরমের ভাবটা কিন্তু একটু বেশি দেখা দিচ্ছে। একদমই ঠিক বলেছ। এরফলে কিন্তু যেন তো অনেকরকম কিন্তু রোগ পালা ও বেরেছে। আগে তুমি দেখতে ছোঁ~ মানে আগে ছোটবেলাকার কথা বলছি তো থাকুন দিদারা বলতো নাকি শীতকালে বলে তেল মেখে রোদে বস্তে বলতো। এখন আবার ডাক্তাররা বলছে রোদকে, রোদকে আপনারা avoid করে চলুন। রোদে থাকবেন না। রোদে গেলে ছাতা ব্যাবহার করবেন। ভালো করে মুখ ঢেকে যাবেন। মানে ব্যাপারটা বোঝো, মানে আমাদের এখন রোদের আলটাও কিন্তু এখন দূষিত হয়ে যাচ্ছে। যার জন্যে কিন্তু এখন ডাক্তারে বলে বা কোনও কেওই বলো সবাই কিন্তু রোদটা কে avoid করে চলছে। হাআআন, আসলে আহ লোকজনের কিন্তু নানা রকম রোগ আরকি সবের মধ্যে ঢুকে যাচ্ছে। সে allergy হোক কিনবা হোক আর আহ যেমন কেও পেট~ পেট সংক্রান্ত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

মানে শুদ্ধ জল নয়, তো সেক্ষেত্রে কিন্তু মানে এই জলের জন্য বা খাওয়া দাওয়ার জন্য কিন্তু এই সমস্ত জিনিসগুলো একদমই। তো মোদের এখন আহ পরিবেশ সংক্রান্ত অনেকটা এ হল। টা আমার তো ইচ্ছে আছে যে পরিবেশ ব্যাপারটা নিইয়ে আর ও একটু কিছু আহ করবো যাতে পরিবেশটা এভাবে ঠিক থাকে।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 যেমন ধরো মোবাইল ফোনটা একটু কম ব্যাবহার করতে বা ধরো যেমন তোমার আহ যানবাহন টা কম ব্যাবহার করতে। এরফলে মানুষের স্বাস্থ্যটা ও ভালো থাকবে, এদিকে তোর পরিবেশ দূষণটা ও হবেনা। মানে কম হবে। মানে এই বাপারগুলো দেখতে হবে, তারপরে গাছ লাগাতে হবে আমাদেরকে। হ্যাঁ, প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। হ্যাঁ, এগুলো তো করতেই হবে কারণ মানে এই সমস্ত বিষয়গুলো না দেখলে আমরা যদি না দেখি তালে আমাদের পরের প্রজন্ম কে কি দেব আমরা। কারণ আমাদের তো পরের প্রজন্ম আছে তাদের ভবিতসথ আমরা নিয়ে খেলছি। আমরা যদি ঠিকঠাক মতো আহ দেখি বা না সেটা কে আহ সদউপিয়োগ করি তাহলে পরের প্রজন্ম কিন্তু ভবিষৎ অন্ধকার হয়ে আসবে। একদমই ঠিক বলেছ। তো যাই হোক তো আমাদেরকে মানুষকে বোঝাতে হবে, যে সচেতনতা জাগাতে হবে, তারপর দেখা যাক কতটা কি করতে পারছি পরিবেশের অপরে আমরা।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 আচ্ছা, বেশ ঠিকাছে। পরিবেশ নিইয়ে তো আবার কথা বলব। এখন তালে আমি রাখছি, পরে আবার কথা বলছি।

hello অজয় শুভঙ্কর বলছি হ্যাঁ, হ্যাঁ, ঐ ঐ IPL নিয়ে একটু কথা বলবো বলে ফোন করছিলাম হ্যাঁ হ্যাঁ বলছি ভাই IPL এর ticket হবে তোর কাছে? চেন্নাই আর কলকাতা কুড়ি তারিখ আছে? কুড়ি এর দুইটা ইডেন garden এর টা সাড়ে সাতটা থেকে খেলা আচ্ছা। সাড়ে সাতটা থেকে খেলা আমি book my show তে try করলাম কিন্তু book my show তে না কোনো ticket দেখাচ্ছে না, সব sold out দেখাচ্ছে তোর কাছে কোনো দোকানের number আছে যে দিতে পারবে? আচ্ছা আচ্ছা। দেখনা কোথাও থেকে manage করা যায় কিনা, আমি কলকাতার খুব বড় fan তুই তো জানিস। আমি try করলাম book my show থেকে পাচ্ছিলাম না তিন বছর পরে কোলকাতাতে খেলা হবে তুই ভাব একবার আমি ধোনী কে দেখতে যাবো, ধোনী হচ্ছে আমার খুব বড় fan মহেন্দ্র সিং ধোনী হম না ধোনীর তো মনে হয় এইটা last IPL হয়ে যাবে না এরপর তো আর খেলবে না ধোনী এইজন্য দেখি একবার ধোনীর খেলা দেখতে যাবো বলে সব তো ticket বিক্রি হয়ে গেছে দেখাচ্ছে আমি পাচ্ছিনা ticket একদম ভাই হ্যা একটু খালি দেখনা যদি কোথাও থেকে manage করা যায় হম না ধোনীকে আমার এইজন্য ভালো লাগে কারণ হচ্ছে ধোনির যে বুদ্ধি যেভাবে খেলে যে ওর যে নেয় ওই আমাকে ওই বুদ্ধিটা লাগবে বুঝনি, আমার ওইটাকে ভালো লাগে আর কি

না ধোনীর একটু আমি খেলা দেখবো বলে আমি বলছি যে ধোনীর খেলা দেখবো বলে trollticket এর ব্যবস্থা করে দেউনা ভাই হম সাড়ে সাতটায় খেলা, আমি ছয়টার দিকে চলে যাবো, গিয়ে দেখবো। ধোনীর যে helicopter shot দেখবো ঐজন্য যাবো আর কলকাতার হম কলকাতার ভক্ত হম কলকাতার আবার আমার মানে team তো সেইজন্য কোলকাতা আমার সব দিনে favourite team সৌরভ গাঙ্গুলি ছিলো যত দিন থেকে ততো দিন থেকে আমি কলকাতার খুব বড় ভক্ত খেলতে খুব ভালো লাগে খেলা দেখতে যাবো এইজন্যে বলি ticket এর ব্যবস্থা করা যায় নাকি একটু দেখ তো ভাই হম হম না পুরো পুরো ক্রা~ পুরো পুরো crowd থাকবে পুরো gallary ভর্তি মানুষ থাকবে ওইযে light এর ব্যবস্থা যেভাবে খেলাহয় আমি তো এর আগেও গেছি অনেকবার খেলা দেখতে কিন্তু ওই খেলাকে খুব miss করি ওই মাঠে গিয়ে খেলা দেখার একটা মজাই আলাদা আগেরবারে আমি যে ফন row তে বসেছিলাম পুরো সোজাসজি খেলা দেখেছি। আমার কত নিয়েছিল বলো দেখি? ওই দেড় হাজার টাকার মতো নিয়েছিল কিন্তু খুব মজা পেয়েছিলাম খুব মজা পেয়েছিলাম। হম একটা বল তো পুরা সোজা আমার দিকে চলে এলো- না না একটু আগে একটু আগে আমার পরে গেছিল কিন্তু পুরো খুব মজা পেয়েছি আন্ড্রে রাসেল, সুনিল নারিন আছে ওদের team এ

কিন্তু খুব দুঃখের ব্যাপার যে আমাদের captain এর শরীর খারাপ এখন captain এর কোনো পিঠের অস্ত্রপচার হবে এইজন্য captain পারছেনা এখন খেলতে শার্দুল ঠাকুরকে team এ নিয়েছে শার্দুল ঠাকুরও খুব অল~ ভালো all rounder ball টাও করে দেয় death over specialist আছে ও এ শার্দুল ঠাকুরও কোলকাতার team এ আছে টিম সাউদি আছে টিম সাউদি swing baller specialist বরুণ চক্রবর্তী আছে খুব সুন্দর spin balling করে সব মিলে কলকাতা খুব ভালো team করেছে শুধু একটা problem আছে ওদের মানে last এর দিকে যে যে খুব বড় বড় ছয় মারবে ঐ ছক্কা মারা রাসেল বাদ দিয়ে খুব problem কার বাদ দিয়ে সেইরকম কোন player নেই ওঁদের team এ ওই খালোয়াড় গুলোই যদি আরেকজন থাকত তাহলে খুব ভালো হতো আর এদিকে আবার চেন্নাই team এ জাদেজা আছে, ধোনী, ঋতু রাজ, রাইডু তার সঙ্গে আবার বেইন স্টোকস ওই team এ যোগ দিয়েছে তার সঙ্গে মইন আলি, রবীন্দ্র জাদেজা খুব চেন্নাইর team ও খুব ভালো team ওরাও খুব সুন্দর ভাবে এবারে মনে হয় আমার তো যে semi final এ উঠবে ঐ team টাও আমারতো অনেক সব থেকে ভালো favourite team গুলোর মধ্যে যারা মানে সবথেকে চারটে যে final এ semi final এ যাওয়ার জন্য যে চারটে team লাগবে তার মধ্যে chennai super kings অন্যতম দাবিদার ওখানকার হ্যা, আর ধোনীর তো বুদ্ধিওতা ওখানে একদম কাজে লেগে যাবে আমার তো মনে হয় চারটে team এর মধ্যে একটা chennai super kings একটা হচ্ছে royal challengers bangalore আরেক~

আগের বারে ওরা final এ উঠেছিল ঐ দিনটাতো আমরা অনেক খুব সপ্নেও ভাবতে পারি না rajsthan royals এরও যাওয়ার খুব chances আছে সব মিলে খুব সুন্দর IPL হবে খুব মজা করব আমরা ছিয়াত্তর খানা match আছে খুব সুন্দর খুব সুন্দর খেলা হবে। কিন্তু আমাদের main problem হচ্ছে চেন্নাইর চেয়ে কিভাবে কলকাতাকে হারাবে কি হারাতে পারবে না কলকাতা সঙ্গে ওটাই main এখন issue হয়ে গেছে দেখা যাক সবমিলে খুব সুন্দর হবে। আহ কুঁড়ি তারিখের ticket টা ব্যবস্থা করা যাবে কিনা একটু তুমি দেখো ঠগি আছে? কুঁড়ি তারিখের ticket টা হয়ে গেলেই বাস তুমিও যেতে পারো আমের সাথে আমার সঙ্গে আরেকজন যাবে আমরা দুজনে যাব ও চেন্নাইর খুব বড় fan আর আমি কলকাতার খুব বড় fan তুমিও যেতে পারো আমাদের সঙ্গে গেলে তোমরাও খুব মজা করবে খুব সব মিলিয়ে খুব আনন্দ হবে ওখানে যেতে কারও খুব সুন্দর খুব সুন্দর হম না আমি তো গেছি এর আগে আমিতো জানি কিভাবে হবে, ঠিগ আছে but তোমাদের সাথে থাকলে বা তোমায় এইজন্য বলছি ticket এর ব্যবস্থা করে দাও যেকোনো ভাবে দিক থেকে দুইশো পাঁচশো extra নিল ticket এর ব্যবস্থা হয়ে গেলেই আমরা চলে যাব না না metro করে চলে যাবো কাজে আসবো কাজ থেকে metro করে চলে যাব তারপর ওখান থেকে একটু হেঁটে চলে যাব, হ্যা, হ্যা, না ওরাও সাড়ে পাঁচটা থেকে ঢুকতে দিয়ে দেয়, সাড়ে পাঁচটা থেকে মাঠে allow করে দেয় ঢোকার জন্য হম হম হম সবমিলে খুব ভালো কিন্তু হবে ধোনীর last IPL আছে না? প্রচুর মানুষের ভীড় হবে ওখানে, খুব মজা হবে।

আর কী চাই! খুব খুব মজা হবে তুমি চলে আসো, তুমি ticket এর ব্যবস্থাটা কর, জাতে যাওয়া যায় আপাদত TV তে তো দেখা হবেই হবে কিন্তু মাঠে যেতে হবে হম না আমি ব্যাঙ্গালোর টাও চেষ্টা করেছিলাম কিন্তু ওটাও তো সব বিক্রি হয়ে গেছে দেখাচ্ছে! কিন্তু ওখানে দাঁড়িয়ে ticket কাটা যাবে না কারণ হচ্ছে প্রচুর line থাকে তো ওখানে হ্যা এতো line এর ভিতরে ticket কাটা সম্ভব না প্রচুর ওখানে প্রচুর line পরে যায় আর সম্ভব হয় না ঐজন্য একটুখালি~ একটুখালি ফোনে যদি ব্যবস্থা করা যায় দুশো পাসশো বেশি নিবে হ্যাঁ, হ্যাঁঁ না, না আমার অসুবিধে নেই, একটুখালি দেখো যদি কিছু ব্যবস্থা করা যায়, ঠিক আছে? হম না ঐদিন ছুটি নিয়ে নেব ওরকম হলে একটু problem ও যদি হয় ছুটি নিয়ে নেয়া যাবে আসলে ছুটি নিয়ে চলে যাবো আর যদি দেখা যায় যে ছুটি~ পাওয়া যাচ্ছে না বা কিছু পারলে যখন ওই class করে সকাল বেলা এসে চলে যাব তবে তাড়াতাড়ি একটু বেরিয়ে যাবো হ্যা~ অসুবিধা তুমি একটু দেখো যদি তাড়াতাড়ি করা যায় হম না না দুটো match এরই লাগবে একটা বেঙ্গালোর এর সাথে একটা চেন্নাই এর সাথে। হ্যা একটা পাস তারিখে পাচ্ তারিখ six april আছে একটা কুড়ি april হম না দুটোরই হলে better কিন্তু একটুখানি দেখনা ভাই যদি কিছু ব্যবস্থা করা যায় আরে যাবো যাবো যাব বলেই তো বলছি তো দেখো আমাকে দুতিনদিন এর মধ্যে একবার জানিও যে কী হচ্ছে না হচ্ছে আর কী হচ্ছে না হচ্ছে আমাকে একবার জানিও তো তো সে হিসাবে আমি তোমাকে টাকা পাঠিয়ে দেবো, তখন দরকার হলে দেওয়া যাবে অসুবিধা নেই আমি নাহলে গিয়ে কথা বলবো যে দেবে হা ওর সঙ্গে কথা বলে নেব ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু তাবলে কী হবে না ওরকম কোনো ওরকম কোনো ব্যাপার নেই, চেষ্টা করলে মানুষ সব পারবে তুমি তো সেই চেষ্টাটাই করো, চেষ্টা করলে অবশ্যই হয়ে যাবে ঠিক আছে? তো মন দিয়ে চেষ্টা কর হয়ে যাবে, ঠিক আছে ঠিক আছে চলো রাখছি তাহলে হা? হ্যা তুমি একটু চেষ্টা কর ok ok চলো টাটা bye হ্যা

সুজলা সুফলা শস্য শ্যামলা এই ভারতবর্ষের এই মাঠের প্রান্তে যে কৃষি দ্রব্য উৎপন্ন হয় তা তার থেকে সমগ্র দেশব্যাপী বাসি ভাগ্য জড়িত। মুষ্টিমেয় লোক ছাড়া এই দেশে প্রায় সকলে প্রত্যক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল কৃষি কৃষক ও কৃষি উন্নয়নে ছবি আমাদের সকলেরই চোখে পড়ে আজকাল টিভি ফোন এবং বিভিন্ন রকম আহ খবরের কাগজেও আমরা এই সবের ছবি দেখতে পেয়ে থাকি। হাত দিলে যারা আনি ফসলের ফরমান আহ কৃষি বৰ্ণনা আহ কৃষক এমন একজন ব্যক্তি যিনি কৃষি কাজে নিয়োজিত থেকে ফসল উৎপাদন করে। একজন কৃষক তার নিজের জমিতে অথবা অন্যের জমি বর্গা নিয়ে কিংবা উম অন্যের জমিতে শ্রম দিয়ে ফসল উৎপাদন কর হম উৎপাদনে নিয়োজিত হয়ে থাকে কিন্তু অগ্রসরমান অর্থনীতিতে কৃষক বলতে মূলত যারা নিজের জমি অথবা খামার আছে তাদেরকে বুঝায়। জমিতে নিয়োজিত কর্মীগণ খামার কর্মী ক্ষেতমজুর ইত্যাদি নামে অভিহিত হয়ে থাকে বর্তমানে ভারত কৃষি উৎপাদনে বিশ্বের দ্বিতীয় স্থানের অধিকারী দু হাজার সাত সাল হিসাবে হিসাবে দেশে GDP কৃষি এবং বন্য বিদ্যা আহ বন বিদ্যা কাঠশিল্প ইত্যাদি কৃষি সহায়ক ক্ষেত্রগুলোর অবদান ষোলো POINT ছয় শতাংশ ভারতের মোট শ্রমশক্তির বাহান্ন শতাংশ এই ক্ষেত্রে নিযুক্ত। GDP তে কৃষিক্ষেতের অবদান ভারত বর্তমানে ভারতের অনেকটাই কমলেও

দুগ্ধ কাজু বাদাম নারকেল চা পাট আদা হরি হর্তুকি ও কালোমরিচ আম লেবু পেঁপে ফুলকপি উৎপাদনে ভারতে স্থান বিশ্বে প্রথম

স্থান বিশ্বে দ্বিতীয় তামাক উৎপাদনে ভারতের স্থান বিশ্বে তৃতীয় বিশ্বের মোট উৎপাদিত ফসলের দশ শতাংশ ভারতে উৎপাদিত হয়। কলা ও সাপুট আহ সাপুটা উৎপাদনে ভা ভারতের স্থান প্রথম ভারতে ভারত ধান ও গম উৎপাদনে ক্ষমতা বৃদ্ধির তুলনায় জনসংখ্যা বৃদ্ধির হার ও বেশি। ভারতে কৃষির বৈশিষ্ট্য, জীবনসত্য ভিত্তিক কৃষি দুই জনসংখ্যার চার তিন কৃষি তে পশু শক্তির প্রধানএবং আনুমানবিক নয় হাজার খ্রিষ্টপূর্ব নাগাদ কৃষি ব্যাবস্থার সূচনা ঘটে প্রাগ ঐতিহাসিক যুগে বৃক্ষরোপণ এবং শস্য উৎপাদন এবং পশু পালন ছিল এই ব্যবস্থার মূল উৎস উন্নতর প্রযুক্তির মাধ্যমে ধীরে ধীরে কৃষি কাজ উন্নতির ঘটি ঘটতে থাকলে এই অঞ্চলে মানুষের জীবন যাত্রা সুশিষ্ট্য হয় বছরে দুই বার বর্ষাকাল হওয়ার দরুন এই যুগে এই আহ সেই যুগে দুই বার চাষাবাদ করা হতো তৎকালীন বাণিজ্য পদের মাঝখানে ভারতে উৎপাদিত দ্রব্যাদি পোঁছে যেত বিশ্ব বাজারে ভারতীয়রা বিদেশী পণ্যের সঙ্গে পরিচিত হতো ভারতীয় জীবন যাত্রার সঙ্গে শস্য ও পশুদের উপর এতটাই নির্ভরশীল ছিল যে এগুলো এগুলো কে পূজোও করা হতো মধ্যযুগে খাল নির্মাণ প্রযুক্তি বিশ্বে বিশেষ উন্নতি লাভ করার কৃষি ব্যবস্থার বিশেষ উন্নতি হয় সামঞ্জস্য পূর্ণ শস্য উৎপাদনের লক্ষ্য লক্ষ্যে ভূমি ও জল সরবারহ ব্যবস্থ্যা বিশেষ উন্নতি ঘটানো হয় আধুনিকলে ভারত কৃষি তে কিছুটা পিঁছিয়ে পড়লে স্বাধীনতার পর ভারতে প্রজা ভারতীয় প্রজাতান্ত্রিক কৃষি সংঘত কৃষি কর্মসূচি গৃহীত হয় তার ফলে কৃষি ক্ষেত্রে ব্যাপক উন্নতি ঘটে কৃষিপণ্য মজবুত এবং হীনবল পরিকাঠামো গড়ে তোলার জন্য ব্যাপক নিরাময়ের প্রয়োজন সরকার একাধিক স্কিমের মাধম্যে এই বিনিয়োগের অর্থ তোলার জন্য উদ্যেগ নিলেও তা সফল হয়ে উঠেনি। ঊনিশো পাঁচ সালে ভারতীয় কৃষি ব্যবসানার সংস্থা স্থাপিত হয় এর নাম আই ISRI এই সংস্থা ঊনিশো সত্তরের দশকে ভারতীয় সবুজ বিপ্লব এর জন্য দায়। ভারতীয় কৃষি অনুসন্ধান পরিসদ দেশের কৃষি ও গবেষণা ও শিক্ষা সহ কৃষি সহায়ক ক্ষেত্র গুলি সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কেন্দ্রীয় কৃষিমন্ত্রী ICARA এর সভাপতি ভারতীয় কৃষি পরিসংখ্যান গবেষণা সংস্থা কৃষি ক্ষেত্রে নানা প্রযুক্তির পরীক্ষা নিরীক্ষা চলে কৃষি পরিসংখ্যান প্রস্তুতকর এবং পশুপাখি পালন ও দাবিত নির্মাণের পরিসংখ্যান প্রস্তুত কর কৃষির ঋণ নিয়ন্ত্রিত হার জাতীয় কৃষি ও ভ্রামানোয় বা না বোর্ডের মাধ্যমে না বোর্ড দেশের গ্রামোন্নয়নের দেশের সর্বোচ্চ বৃদ্ধিবদ্ধ সংস্থা সাম্প্রতিককালে ভারত সরকার কৃষি কর্মসূচির উন্নতি ঘটাতে কৃষি কমিশন স্থাপন করেছে

গতিক দেশে নীতি নির্ধারকদের একটি দুশ্চিন্তার কারন চাষাবাদের অধুনা প্ৰচলিত প্র প্রথা গুলি আর্থিক বা পরিবেশ গত কোনো দিক থেকে স্থিতিশীল না এবং অনেক ফসলের ক্ষেত্রে ভারতের উৎপাদন কম। অবহেলিত সেচ ব্যবস্থা ও সম্প্রসারণ ব্যাবস্থার সার্বজনীন অভাব, এই দুরাবস্ত্র অন্যতম কারণ খারাপ সড়ক মৌলিক বাজার পরিকাঠামো এবং অতিরিক্ত শুল্কের ফলে এবার কৃষকরা বাজারে ঠিকমতো শস্য বিক্রি করতে পারে না। বিশ্ব পঙ্খে ভারতীয় এর সাথে তৃতীয় গ্রাম উন্নয়নে, মূল লক্ষ্যে বিভাগের মতে ভারতে যে পরিমানে কৃষি ভতুর্কি দেওয়া হয় তা দেশের উৎপাদন বৃদ্ধি এবং সয়াহক বিনিয়োগের পথ প্রধান প্রধান বাঁধা অতিরিক্ত শুল্ক এর ফলে মূল্য দামের ঝুঁকি ও অনিশ্চিত বৃদ্ধি

অপ্রতুল অস্থিশীল ও অসাম্যপূর্ণ, সেই যে অবস্থার ম্যান ক্রমেই নিম্ন গত হচ্ছে অতিরিক্ত ব্যবহারের ফলে হ্রাস পাচ্ছে ভ্রম জলের পরিমান্ ও নিরক্ষতার সা সাধারণত আহ

ভ্রান্ত সরকারনীতি সামরিক আহ রাজনৈতিক লাভের আসায় আহ বেহিসাবির কৃষি ভর্তুকি শুল্ক নীতি গ্রহণ জুটের গড় আয়তন খুবি কম

ছোটো জাতের কারনে এই প্রযুক্তি ব্যবহার করা যায় না। সেচ ব্যবস্থা অপ্রতুল অপ্রতুল দুই হাজার দুই থেকে তিন সালের হিসাব অনুযায়ী মাএ বাহান্ন পয়েন্ট ছয় শতাংশ জমি